যা শালবাড়ি সেরাই স্টেশনে অবস্থান করছে।

এই ছবিতে একটি ছোট দোকানের ভেতরের দৃশ্য দেখা যাচ্ছে। দোকানটি টিনের ছাউনি ও দেওয়াল দিয়ে তৈরি।

ছবিটি একটি বোলিং এলির দৃশ্য তুলে ধরেছে যেখানে কয়েকজন ব্যক্তি বোলিং খেলায় অংশ নিচ্ছেন।

এটা সম্ভবত কোন প্রতিযোগিতার বিজ্ঞাপন।

পরিবেশটি বিনোদনমূলক এবং স্পোর্টসের উত্তেজনা অনুভব করানো মতো মনে হচ্ছে।

এখানে একটি মোটর সাইকেল ও স্কুটারের শোরুম দেখা যাচ্ছে।

ছবির পটভূমিতে কলা গাছ এবং গ্রামীণ পরিবেশ দেখা যাচ্ছে।

এখানে একটি সুন্দর বাগানের দৃশ্য দেখা যাচ্ছে।

এটা ইঙ্গিত দেয় যে এটি একটি পশ্চিমবঙ্গের একজন কারুশিল্পীর স্টল হতে পারে।

সুন্দরভাবে সাজানো এই দোকানটি কোন মেলা বা প্রদর্শ --

এখানে দেখা যাচ্ছে দুইটি ব্যক্তি কম্পিউটারের সামনে বসে কাজ করছেন।

যা থেকে বোঝা যায় এটি সম্ববত একটি শিক্ষামূলক বা প্রশিক্ষণ কেন্দ্র হতে পারে।

সামনের দিকে একটি সজ্জিত মন্দিরের বেদী দেখা যাচ্ছে।

এখানে দেবতার প্রতিমা বা ধর্মীয় প্রতীক স্থাপন করা হয়েছে এ--

এটি সম্ভবত কোনো হিন্দু ধর্মীয় অনুষ্ঠান।

দেওয়াল নীল রঙের ছাদে একটি ফ্যান লাগানো আছে।

তার চারপাশে সবুজ গাছপালা রয়েছে।

এবং সামনে বিস্তৃত সবুজ বন ও পাহাড়ের মনোরম দৃশ্য।

ছবিটি ভারতীয় রেলওয়ের পরিবহন ব্যবস্থার এক চিত্র তুলে ধরেছে।

এখানে একটি খোলা জায়গার পাশে নদীর ধারে একটি গাড়ি বা ভ্যান পার্ক করা রয়েছে।

যার উপর জাতীয় পতাকা উড়ছে আশেপাশে আরো কিছু গাড়ি এবং কয়েকজন মানুষ দেখা যাচ্ছে।

দৃশ্যটি গ্রামীণ বা প্রাকৃতিক পরিবেশের ইঙ্গিত দিচ্ছে।

এই ছবিতে একটি পুরনো নীল সাদা বাস দেখা যাচ্ছে।

এখানে অনেক মানুষ জড়ো হয়েছে।

উপরের তাকটিতে মিষ্টি জাতীয় খাবার। যেমন লাড্ডু সন্দেশ এবং অন্যান্য মিষ্টি রয়েছে।

যা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা কলেজ হতে পারে।

এই ছবিতে একটি স্টাডি রুম বা কোচিং সেন্টারের দৃশ্য দেখা যাচ্ছে।

কিছু শিক্ষার্থী মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে আছে।

যা অনলাইন ক্লাসের ইঙ্গিত দেয়।

যেখানে বিভিন্ন রঙের কৌটা ব্রাশ এবং অন্যান্য নির্মাণ সামগ্রী রাখা আছে।

দোকানটি অনেক পণ্য দিয়ে পূর্ণ এবং তাক ও মেঝেতে অনেক রঙের কন্টেইনার ও বাক্স সাজানো রয়েছে।

সম্ভবত দরজা বা জানালার ফিটিংসের জন্য ব্যবহৃত হয়।

যার সাদা রঙের স্থাপত্য সুন্দরভাবে সাজানো।

এই ছবিটি একটি জানলার ভেতরের থেকে তোলা হয়েছে।

যা কোনো উৎসবের বা বিশেষ আয়োজনের ইঙ্গিত দেয়।

এখানে একটি বাঁশের তৈরি আসবাবপত্র দেখা যাচ্ছে।

এখানে কিছু দোকান এবং বিলবোর্ড রয়েছে।

রাস্তার পাশে একটি গাছ ফুলে ঢাকা যা দৃশ্যটিকে আরও মনোরম করে তুলেছে।

এটি সম্ভবত একটি গৃহস্থালী পণ্যের দোকান যেখানে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বিক্রি হয়।

এই ছবিতে একটি নির্মাণাধীন ভবনের কাজ চলছে।

যা পাহাড়ের দিকে নির্দেশ করছে।

এই দৃশ্যে একটি সুন্দর রঙিন বসার ঘরের দৃশ্য দেখা যাচ্ছে।

পিছনে সোফা সবুজ গাছপালা ও দেওয়ালে ঝুলন্ত--

আর দর্শকরা নিচে দাঁড়িয়ে তা উপভোগ করছেন।